নে- বড়ো মেলা হচ্ছেখুবই বড়ো অনেকটা জায়গা জুড়ে মেলা হচ্ছে প্রচুর মানুষের সমাগম হয়েছে।

এটি একটি বড় রাস্তা। রাস্তাতে অনেক গাড়ি যাচ্ছে। অনেক ফোর হুইলার যাচ্ছে।

বেলুন গুলো খুবই সুন্দর অনেক ছেলে মেয়ে বেলুন কিনছে।